প্রথমে একটি গ্রাউন্ড ফ্লোর আছে। তারপরে প্রথম তলা তারপরে দ্বিতীয়ত এবং এই ফটো তে আমরা একটা কলেজ দেখতে পাচ্ছি এবং এই কলেজ এর কালার টি হল সবুজ কালার এর এবং এখানে কিছু জানলা দরজাও আ--

এখানে আমরা একটি প্যান্ডেল দেখতে পাচ্ছি এবং পিছনে একটি চার্চ দেখতে পাচ্ছি।

যেটা দেওয়াল যেটা ত্রিপালটা টাঙ্গানো আছে নীল কালার -এর। এবং বাইরে কিছু ঘাসপালা দেখতে পাচ্ছি। এবং একটি ফ্রিজ -ও দেখতে পাচ্ছি আমরা বাইরে এবং এটি হলো একটি গোয়াল--

এই ফটো তে আমরা একটি টাওয়ার দেখতে পাচ্ছি যে টাওয়ার এর মধ্যে কিছু হলুদ লাইট জ্বলছে এবং সামনে এটা কিছু গাড়ি যাচ্ছে একটি গাড়ি সাদা কালার এর।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পাথর দিয়ে তৈরি রাস্তা এবং তার সামনে একটি গাছ দেখতে পাচ্ছি যেটা আধা --